এবং রাস্তা থাকে দেখা যাচ্ছে এখানে অনেক বড়ো উঁচু একটি টাওয়ার রয়েছে এবং সেটা প্রায় মেঘ ছোয়া ।

তার নিচে পার্কিং লট রয়েছে যেখানে অনেক বাইক -ও রয়েছে ।

এবং সেখানে তেল ভরার জন্য সবাই এসেছে এবং অপোজিট পারে সেখানে কিছু গাড়িও এসেছে তেল ভরার জন্য।

এবং অনেক বড়ো একটি স্ট্যান্ড করা হয়েছে এবং সেখানে স্টেজ -ও করা হয়েছে আশপাশে নারকোল গাছ ও পাম গাছে ঘেরা।

জল নেই বললেই চলে এবং এই জায়গাটিতে একটা নৌকা ও রয়েছে সেই নৌকাটি পারে মধ্যে শূন্য জলে রয়েছে।

ছবিটি তোলা হইয়াছে একটি দোকানের মধ্যে এবং সেই দোকানে অনেক তাক আলাদা আলাদা করা হয়েছে এবং প্রত্যেকটি তাকে--

ছবিটি তোলা হয়েছে একটি মেলার মধ্যে। যেই মেলাতে দেখানো হয়েছে একটি উঁচু নাগর দোলনা এবং মেলাতে।